বাইরে বাইকে একটি ছেলে আছে তার সামনে দুইটো মেয়ে দাঁড়িয়ে আছে হাতে ফোন নিয়ে।

সামনে একটি চেয়ার দেখা যাচ্ছে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে সাদা কালার -এর কাপড় পড়ে হাতে গীতা নিয়ে ।

এই চিত্রে দেখতে পাচ্ছি এটা একটি দোকান বা রেস্টুরেন্ট দোকানটির ভেতরে একটি লোক দাঁড়িয়ে আছে

তার সামনে একটি বড় সাদা কালার এর বাস আছে । বাস টির গেট টি খোলা আছে। বাস টিতে তিনটি লোক ওঠার জন্য যা--

সামনে একটি বড়ো বালতি দেখা যাচ্ছে ।

সিনেমা হলটি বন্ধ আছে তা দুই পাশে পোস্টার লাগানো আছে আআ সিনেমা হলে সাইডে টিকিট কাউন্টার আছে পোস্টারে চালবাজ মুভি ।

এই চিত্রে দেখতে পাচ্ছি এটা একটি অনেক বড় কলেজ কলেজটিতে অনেকগুলো জালনা বন্ধ দেখা যাচ্ছে ।

আমি এই চিত্রে দেখতে পাচ্ছি এটি একটি বড় ঘর ঘরটি সাদা কালার এর রং করা আছে ঘরটিতে অনেকগুলো ফ্যান টাঙ্গানো আছে ।

এই ছবিটিতে একটি পুকুর দেখা যাচ্ছে পুকুরটির পাশে একটি রাস্তা ঘে--

এই ছবিটিতে একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে দোকানটির মধ্যে একটি কাপড় বিছানো রয়েছে তার ওপর এটি কাপড় পাতানো রয়েছে কা --